রানা রবীন্দ্রনাথের একটা গান আছে পথের কোনো শেষ নাই তো সেই পথ রাস্তার কোনো শেষ নেয় | বিভিন্ন জায়গায় বাজারে ঢুকতে গেলেও চাই কর্মতে ঢুকতে গেলেও চাই | সব জায়গাতে রোড এই মানুষের জীবনটাও রোড -এর মতোনিত হয় তা সেই রোড এই জীবন আর রোড এই শেষ ।

উস্তার রেল ইস্টেশন টা পুরুলিয়ার ।